গাড়ি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে।

সেখানে একটি লোক কাজ করছে একটি গাড়ি করে ছোট ছোট।

এটা দেখা যাচ্ছে এবং পশে কিছু বাইক রাখা আছে।

বোজা যাচ্ছে একটি যে মাথায় হেলমেট রয়েছে এবং--